এটি একটি খাবারের ছবি রেস্টুরেন্ট এ খাবার পরিবেশন করা হয়েছে।

অনেক চেয়ার টেবিল রাখা আছে অনেক আলো জ্বলছে।

সেখানে অনেক মানুষ বসে এই ষ্পোর্টস -টা দেখছে গ্যালারি আছে দুদিকে ।এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে সাম--

এবং সেটি একটি প্লাস্টিকে রা --

এটি কন্সট্রাকশন সাইটে একজন ইঞ্জিনিয়ার হাতে এটি কাগজ নিয়ে তার কে ইন্সট্রাকশন দি--

একটি অফিস -এর কেবিন যেখানে দুটি লোক--

একটি মসজিদের ভেতরে একটি লোক নামাজ প--